এখানে একটা বইয়ের দোকান আছে।

কালার করেছে হালকা হলুদ কালার ।

ওষুধের দোকানের ভিতরে অনেকগুলো ওষুধ আছে অনেক ধরনের।

সামনে একটি সাইকেল রাখা আছে।

স্কুলের সামনে সুন্দর একটি গাছ আছে।

ইন্টেরিয়র গেটের দিকটা খুবই সুন্দর লাগছে।